এবং অনেক লাইট দিয়ে এটিকে সাজানো হয়েছে ।

এবং উপরে কিছু লাইট জ্বলে রয়েছে।

এটি দেখা যাচ্ছে একটা জামা কাপড়ের দোকান।

এখানে রয়েছে একটি রাস্তা রাস্তার পাশে একটি কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে।

সামনে দেখা যাচ্ছে একটি জেলা স্বাস্থ্য ভবন এবং পেছনে রয়েছে একটি বড় বিল্ডিং ।